আর বিভিন্ন মানুষের সমাগমে আরো ফুটবল খেলা মেতে উঠেছে।

তো বঙ্গবাসী মর্নিং কলেজ -টা এস্টাব্লিশ হয়েছিল নাইনটিন সিক্সটি ফাইভ -এ।

তার সাইড দিয়ে সব বিজি মানুষরা নিজের অ্যা প্রত্যেক দিনের কাজের জন্য ওরা বেড়িয়ে পড়ছে। নিজের কাজের জন্যে--

তো আমরা দেখতে পাচ্ছি একটা বিখ্যাত একটা স্ট্যাচু মা মেরির কোলে শুয়ে আছে জিসাস ক্রাইস্ট ।

যেখানে বিল্ডিং -টার সামনে একটা গাছ আছে খুবই সুন্দর ভাবে ফটো -টা তুলে ধরা হয়েছে।

রো ওয়াইস এখানটা সাজানো আছে আ খুব কমেই সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে।

কালিয়ান্দ নান্দিয় এটা অনেক পুরোনো একটা ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ।